getting started with ipython এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি ipython interpreter invoke করতে পারবেন
ipython interpreter বন্ধ করা
ipython session history navigate করা
ipython এ tabcompletion ব্যবহার করা
ipython এ ডকুমেন্টেশন দেখা
অসম্পূর্ণ বা ভুল commands বিঘ্নিত করা
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
python 352 ipython 510
ipython কি
এটি tabcompletion এর it বৈশিষ্ট্য দেয় এবং সাহায্যের জন্য সহজ অ্যাক্সেস
এখন ipython interpreter শুরু করা দেখবো
প্রথমে keyboard ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন
prompt ipython3 লিখুন এবং enter টিপুন
ipython সংস্থাপিত না হলে instruction sheet পড়ুন
ipython সংস্থাপিত হলে ipython interpreter terminal ipython command running করে লোড করা হয়
python এবং ipython এর সংস্থাপিত সংস্করণ terminal দেখায়
কিছু অতিরিক্ত সহায়ক তথ্য ipython দ্বারা printed করা হয়
এরপর আমরা i n bracket 1 সহ একটি prompt পাই
এখন ipython interpreter বন্ধ করা দেখি
আমরা প্রস্থান করতে চাই কিনা তা নিশ্চিত করতে একটি prompt দেখায়
হ্যাঁ হলে y লিখুন এবং ipython থেকে প্রস্থান করুন
দেখুন y বর্গাকার বন্ধনীতে রয়েছে তাই এটি ডিফল্ট
আমরা enter টিপতে পারি এবং এটি প্রস্থান করবে
ipython ছাড়তে no চাইলে no এর জন্য n লিখুন
y লিখুন
এটি আবার শুরু করি
এখন interpreter ব্যবহার করা ব্যাখ্যা করি
ipython prompt লিখুন 1 plus 2 এবং enter টিপুন
python command execute করতে enter টিপুন প্রতিটি command লেখার পর এটি করুন
ipython অবিলম্বে output হিসাবে 3 দেখায়
লক্ষ্য করুন output out বর্গাকার বন্ধনী 1 ইঙ্গিত সহ দেখায়
এখন আরো কিছু অপারেশন চেষ্টা করি যেমন
প্রতিবার আমরা enter টিপি এবং ipython console window output দেখি
এখন ipython we আগের commands navigate করা দেখি
উদাহরণস্বরূপ ধরুন আমরা open বন্ধনী 1 plus 2 close বন্ধনী execute করতে চাই
পুরো command লেখার বদলে আমরা আগে লেখা command 1 plus 2 লিখতে পারি
command 1 plus 2 তে ফিরে যেতে up arrow key ব্যবহার করুন
লাইনের শুরুতে ফিরে যেতে এখন বাম arrow key ব্যবহার করুন
keyboard print open বন্ধনী close বন্ধনী লিখুন
আমরা command print 1 plus 2 তে বদলেছি এখন enter টিপুন
interpreter ফলাফল হিসাবে 3 prints করে
এখন print 10 multiplied by 2 execute করি
এখন 1 plus 2 কে 10 multiplied by 2 দ্বারা প্রতিস্থাপন করি এবং enter টিপুন
যে কোনো programming ল্যাঙ্গুয়েজের মত asterix multiplication operator হিসাবে ব্যবহৃত হয়
console output দেখুন
এখন দেখি যে tabcompletion কি
ধরুন আমরা function print ব্যবহার করতে চাই
for জন্য আমরা prompt pri type এবং ট্যাব key type
যেমনকি আপনি console দেখেন ipython print করতে pri command নিজেই পূর্ণ হয়েছে
ipython এর এই বৈশিষ্ট্যকে tabcompletion বলে
tab completion এর এর কিছু সম্ভাবনা দেখি
in ক্ষেত্রে আমরা দেখি যে ipython command সম্পূর্ণ করে in
কারণ সেখানে p এর সাথে একাধিক command রয়েছে
tab এটি শুধুমাত্র p এর সম্ভাব্য tabcompletion তালিকাভুক্ত করে
এখন একটি অনুশীলনী চেষ্টা করি
video থামান সমস্যা সমাধান করুন এবং video পুনরায় চালান
a দিয়ে শুরু হওয়া commands তালিকাভুক্ত করুন
ab লিখলে এটি abs দেখায়
a ট্যাব a দিয়ে শুরু হওয়া সকল commands তালিকা দেখায়
এখন দেখি যে abs ফাংশন কোথায় ব্যবহৃত হয়
এটি খুঁজতে আমরা ipython we help বৈশিষ্ট্য ব্যবহার করব
ফাংশনের ডকুমেন্টেশন দেখতে ফাংশনের নামের পর একটি প্রশ্ন চিহ্ন লিখুন
ipython interpreter ফাংশনের ডকুমেন্টেশন দেখাবে
প্রদর্শিত তথ্য থেকে এটি বলে যে abs input হিসাবে একটি সংখ্যা নেয় এবং এর সম্পূর্ণ value ফেরৎ দেয়
কিছু উদাহরণ দেখি console লিখুন a b s মাইনাস 19 এবং তারপর a b s 19
আমরা উভয় ক্ষেত্রে প্রত্যাশিত রূপে 19 পাই
এখন দশমিক সংখ্যার জন্য এটি চেষ্টা করি
আমরা ফলাফল হিসাবে 105 পাই
এখানে video থামান
round এর ডকুমেন্টেশন দেখুন এবং এটির ব্যবহার দেখুন
সমাধান করার জন্য console যান
এটি এখানে বলে যে round ফাংশন একটি নির্দিষ্ট স্পষ্টতায় সংখ্যা round করে
ndigits round ফাংশনের জন্য স্পষ্টতার value
এর means ndigits হল ঐচ্ছিক এবং 0 হল ডিফল্ট value
ঐচ্ছিক প্যারামিটার python ডকুমেন্টেশনে বর্গাকার বন্ধনীতে দেখানো হয়েছে
এখানে video থামান
output যাচাই করুন
আমরা round 248 is equal to 20 পাই
round 248 comma 1 is 25
round 2484 is 20
round 2484 comma 2 is 248
এখন typing errors সংশোধন করা দেখি যা console লেখার সময় আমরা করতে পারি
ইচ্ছে করে একটি typing error করি
আমরা dots সহ একটি prompt পাই
পূর্ববর্তী line অসম্পূর্ণ হলে এটি দেখায়
এখন close বন্ধনী সহ command সম্পূর্ণ করুন এবং enter টিপুন
আমরা ভুল command লিখলে কি হবে এবং continuation prompt দিয়ে শেষ করলে
in ক্ষেত্রে command বিঘ্নিত করতে ctrl + c কী টিপতে পারি এবং ipython prompt ফিরে যাই
round input হিসাবে শুধুমাত্র সংখ্যা নেয় লিখুন round 1a
বন্ধনী বন্ধ করবেন না এবং enter টিপুন
আমরা input হিসাবে alphaসাংখ্যিক value 1 a দিয়েছি
এখানে video থামান
বন্ধনী বন্ধ না করে লিখুন round 2484 এবং enter টিপুন
তারপর ctrl + c দ্বারা command বাতিল করুন round 2484 comma 2 command লিখুন
আপনার console output এইরকম দেখাবে
এটি এই tutorial শেষে নিয়ে আসে
এখানে আমরা টার্মিনালে ipython লিখে ipython interpreter ইনভোক করা শিখেছি
ctrl + d দ্বারা ipython interpreter বন্ধ করা
arrow কী দ্বারা ipython session history navigate করা
দ্রুত কাজ করতে tabcompletion ব্যবহার করা
question mark ব্যবহার করে ফাংশনের ডকুমেন্টেশন দেখা
একটি error করলে ctrl + c দ্বারা commands বিরতি আনা
এখানে আপনার সমাধানের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন রয়েছে
ipython python এর মত programming ল্যাঙ্গুয়েজ true বা false
কোন key সমন্বয় ipython থেকে প্রস্থান করায়
ডকুমেন্টেশন দেখাতে ipython a command শেষে কোন অক্ষর ব্যবহৃত হয়
এবং উত্তর হলfalse ipython নতুন programming ল্যাঙ্গুয়েজ নয় এটি শুধুমাত্র একটি উন্নত interactive python interpreter
ipython interpreter থেকে প্রস্থান করতে ctrl + d ব্যবহার করি
we ডকুমেন্টেশন দেখতে command শেষে question mark ব্যবহার করি
এই video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়
আমরা কর্মশালার পরিচালনা করি certificates দেই আমাদের সাথে যোগাযোগ করুন
আপনি এই tutorial কোনো প্রশ্ন রয়েছে
সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন
আপনার python এ কোন সাধারণ/প্রযুক্তিগত প্রশ্ন রয়েছে
fossee forum যান এবং আপনার প্রশ্ন post করুন
fossee the জনপ্রিয় বইয়ের কিছু সমাধানকৃত উদাহরণের coding সমন্বয় করে
যারা এটি করে তাদের মানদণ্ড এবং certificates দেই